চারিদিকে অনেক বড় বড় বিল্ডিং এবং অনেক ঘর বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

আকাশে সাদা মেঘ দেখতে পাওয়া যাচ্ছে।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

ও পুকুরের মধ্যে সূর্যের আলোর ছটা পড়ছে।

অনেক গুলি মোমবাতি জ্বালানো দেখতে পাওয়া যাচ্ছে। দুটি ছেলেকে এখানে দেখতে পাওয়া যা--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

একটি চড়া দেখতে পাওয়া যাচ্ছে। মন্দিরের আসে পাশে অনেক বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে।

একটি ইঁটের তৈরী অনেক পুরাতন বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

রাস্তার ধরে কিছু বাইক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি. একটা জিম সেন্টার -এর ভিতরের দৃশ্য় দেখতে পাওয়া যাচ্ছে।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন বিকেল বেলা। একটি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে।

একটা বড় ড্যাম দেখতে পাওয়া যাচ্ছে এবং ড্যাম -এর মধ্যে অনেক জল দেখতে পাওয়া যাচ্ছে।

একটা শপিং মল -এর ভিতরের দৃশ্য় গুলো দেখতে পাওয়া যাচ্ছি ।

এখানে দূরে কিছু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এবং নিচে।

আলো পড়ছে। খুব সবুজ ভাব লাগছে। একটি মনোরম দৃশ্য়।

একজন পুরুষ এখানে বসে আছে দেখতে পাওয়া যাচ্ছে। তার একটি খাতা রয়েছে এবং দু-জন।

কিছু ফায়ার এক্সটিঙ্গুইশার দেখতে পাচ্ছি কিছু ফ্যান দেখতে পাওয়া যাচ্ছে।

এবং কে.এফ.সি. .-র ইস্টোর দেখতে পাওয়া যাচ্ছে। এবং ইস্টেট গুলিতে।

একটি হোটেল -এর ভিতরের দৃশ্য় আমরা দেখতে পাচ্ছি যেখানে কিছু চেয়ার ।

এবং একটা টেবিল -এ কয়েকটা মেয়ে বসে খাবার খাচ্ছে দেখতে পাওয়া যা --

চারিদিকে অনেক বড় বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে।

ফোর উইলার শোরুম এখানে। এখানে ভিতরে কিছু নিউ কার রয়েছে এবং বাইরে কিছু কার --

ইস্টোর দেখতে পাওয়া যাচ্ছে। কিছু পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে ক্যাপ্টেন সিক্স হান্ড্রেড টি.এম. ই.কিউ.আর লেখা রয়েছে।

একটি ঝাড়বাতি দেখতে পাওয়া যাচ্ছে।

সকালবেলা একটা বড় ইস্টেজ দেখতে পাওয়া যাচ্ছে। এবং ইস্টেজ -এর মধ্যে --

কিছু ছেলে শুয়ে রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে এবং।

এবং একটি মন্দির রয়েছে এখানে দেখতে পাচ্ছি। সেখানে অনেক ফুলের টব দেখতে পাওয়া যাচ্ছে।

যেখানে অনেক মানুষ বসে খাবার খাচ্ছেন।

একটি স্পোর্টস -এর দোকান দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে কিছু রেকেট ভলি বল --

যেখানে অনেক পরিমাণে সবুজ আঙুর এবং কালো আঙুর দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কলা পেপে আপেল --

এবং চারিদিকে অনেক ফাকা মাঠ দেখতে পাওয়া যাচ্ছে। মাঠের মধ্যে অনেক সবুজ--

ফুলকপি বাধাকপি ওলকপি টমেটো পেয়াজ লঙ্কা আদা রসুন।

যেমনটা আপনার দেখতে পাওয়া যাচ্ছে সময়টা এখনও সকাল বেলা। এখানে একটি চার চাকা গাড়িকে দেখতে পাওয়া যাচ্ছে দাঁড়িয়ে আছে।

তার সাইড -এ একটি বাঁশের বেড়া দেওয়া রয়েছে। সেটি ঘন লতানো পাতানো গাছ রয়েছে।